আর সামনে অনেক গুলো বাইক রাখা আছে।

একটি কালভার্ট দেখা যাচ্ছে আর এইদিকে কোনো মানুষ --

এটি একটি কোনো ফ্লাওয়ার গার্ডেন -এর > একটি ডালিয়া ফুল বলে মনে হয়।

ওয়েল সামনে অনেক টো টোটো সবাই দাঁড়িয়ে আছে ।

এখানে একটি কন্সট্রাকশন -এর কাজ হচ্ছে বলে মনে হচ্ছে চারটে লোক দাঁড়িয়ে আছে।

দাঁড়িয়ে আছে লাল জামা পরে একটা টুপি পরে-এ--

আর দুজন লোক কথা বলছে-এ।

অনেক বাইক দাঁড় করানো আছে-এ অনেক স্কুটি দাঁড় করানো আছে ।

এর ভিতরে অনেক কিছু জামাকাপড় আছে বলে মনে হচ্ছে।

এটি একটি কোন শপ বলে মনে হচ্ছে।

এ-ব-বং কিছু স্টুডেন্ট দাঁড়িয়ে আছে কাজ করছে তারা--

তালগাছ দেখা যাচ্ছে অনেকগুলো। পিছনে অনেক বাড়ি দেখা যাচ্ছে ।

অনেক লোক ভিড় করেছে এর ভেতরে যাওয়ার জন্য। অনেক লোক বাইরে দাঁড়িয়ে আছে ।

উম পাথরের একটি স্ল্যাব রাখা আছে | তার সামনে ধূপ প্রদীপ জ্বলছে-এ।

এটি একটি কোনো মাছের ভেরি বলে মনে হচ্ছে।

এটি একটি কোনো চার্চ বলে মনে হচ্ছে।

একটি বক্সিং মেশিন রাখা আছে | অনেক মেশিন দেখা যাচ্ছে ।

বলে মনে হচ্ছে ভেতরে অনেক মিষ্টি সাজিয়ে রাখা আছে।